ওখান দিয়ে আসছে মনে হচ্ছে যতদূর সম্ভব --

উমমমমম আর আর এই যে ও আছে কালার টা তো ব্রাউন কালার আছে।

চাবি-ই-র কালার টা হচ্ছে ব্ল্যাক আর রিং একটা এমনি দেওয়া আছে।

এই সাদা পেপার গুলি --

আঁ একটা মেয়ে মাথা একটা খুব সুন্দর একটা এ বেঁধেছে।

খেলেই খেয়াপা্ডা-এ খেয়াপাড় না একটা বাঁশের সেতু আছে এইখানে --

যেতে যেতে আঁ নৌকো আছে ওপাশে একটা ভাঙা চোরা ব্রিজ আছে নতুন --